সে-এ একটা ছেলে পুরো পাগলের মতো দেখতে লাগছে উম মাঝখানে --

একজন মেয়ে যে নৃত্য করার জন্য শাড়ী পরে ফুলের মালা মোটামুটি সেজে খুব সুন্দর ভাবে সেজেছে ।

এটা বহুত বড় লম্বা নদী দেখতে পাচ্ছি।

ঘ-ও-ও-র হচ্ছে যেটাতে লোহার খাঁচার মতো বাঁধানো আছে ।